আর পৌরসভার গায়ের কালার টা রয়েছে। তো বাড়িটার কালার হচ্ছে সাদা রঙের। সামনে একটা গাছ রয়েছে।

লাল মাটির রাস্তা দেখা যাচ্ছে সেখানে এটা বা অনেক লোক কাজ করছে। একটা হলুদ রং এর গাড়ি রয়েছে ।

সুন্দর একটা সামনে নদী রয়েছে। একটা-আ নৌকো রয়েছে। কালো রঙের নৌকোটা।

বাড়ির কাজ হচ্ছে সেখানে অনেক বড়ো সিঁড়ি দেখা যাচ্ছে। কতগুলো লোক সেখানে বসে আছে কাজ করছে।

দু সাইড -এ ঘেরা রয়েছে রাস্তাটা চারপাশে গাছ রয়েছে খুব সুন্দর দেখতে রাস্তা--